পাসে লোহার গেট রয়েছে ।

লোক বসে আছে এবং একটা চায়ের দোকানও রয়েছে যেখানে অনেক কিছু খাবার ও আছে--

বিল্ডিং এর সামনে একটি দোকান আছে যেখানে একটি স্কুটি দাঁড়িয়ে আছে ।

সাইড - এ বেলুন লাগানো এবং পর্দাও আছে লাগানো ।

কয়েকটি পাইপ দেখা যাচ্ছে ।

এখানে দেখে মনে হচ্ছে ।

রাস্তার মধ্যে কয়েকটি লোক দাঁড়িয়ে আছে এবং পাশে দোকানের সামনে একটি মানুষ দাঁড়িয়ে আছে --

এই ছবিতে আমি দেখতে পাচ্ছি ।

সামনে একটি লোহার রড দেওয়া। পাঁচিল দেওয়া রয়েছে ।

রং করা পাঁচিল রয়েছে ।